একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলি জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

আমি কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

কয়েকজন বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা আমি সেলুন দোকান দেখতে পাচ্ছি।

একজন মানুষকে সেল্ফি তুলতে লক্ষ করা যাচ্ছে।

এখানে আমি একটা বাড়ি দেখতে পারছি।

উপরের বোর্ডটিতে কিছু ইংলিশ দিয়ে ল্যাখা দেখা যাচ্ছে।

এখানে একটা আমি অনুষ্ঠান বাড়ি দেখতে পাচ্ছি।

নিচে সবুজ রঙের কার্পেট বিছানো লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা আমি বাজার দেখতে পাচ্ছি।

ছোটো বড়ো অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছি।

কয়েকজন বাচ্চাকে বসে থাকতে দেখা যাচ্ছে।

কাঁচের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাস লক্য করা যাচ্ছে।

দুজন মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

কালো রঙ্গের একটা সাইকেল দেখা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েছে।

ছোট বড়ো অনেকগুলি গাছ রয়েছে।

এখানে একটা আমি মুরগির ফার্ম দেখতে পাচ্ছি।